এই ছবি তে আমি দেখতে পাচ্ছি একটা ছেলে অ্যা এখানে ডান্স করছে তার একটা টু-টোপি রয়েছে।

তার উপরে কিছু তার রয়েছে একটা মূ-মূ-মূর্তি রয়েছে আ-আ-আ কিছু লোক হাওাই নাড়ু বিক্রি করছে আ-আ-আ- আ অনেকগুলো তার পেছনের দোকান রয়েছে।

এটি একটি স্কুল দেখতে পাচ্ছি এটা উম অনেক বড় স্কুল রয়েছে আ-আর মাঠের মধ্যে অনেক ঘাস রয়েছে খুব সুন্দর দেখতে স্কুল টা।